নিচের দিকে তাকিয়ে রয়েছে এবং কিছু মানুষ জন সেই গ্রাউন্ড -এর দিকে অর্থাৎ মাঠের দিকে তাকিয়ে রয়েছে ।

অনেক গুলো গরু রয়েছে এবং পিছনে ওই কিছু বাড়ি রয়েছে। সেই বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা গিয়েছে সেই দিয়ে রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছে ।

তার চুলটাকে আ- হিট করছে একটা ছেলে পিছনে দাঁড়িয়ে। এবং সেই সেলুন -র সাইড -এ আরও দেখা যাচ্ছে যে আরো চেয়ার রয়েছে।

উপরে কারেন্ট -এর তার গিয়েছে যেটা দিয়ে রেল চলে এবং সাইড দিয়ে একটি ছোট্ট রাস্তা গিয়েছে।

এখানে একটি ঠাকুর দেখতে পাচ্ছি দূর্গা ঠাকুর।